ম বই আছে খাতা আছে।

আমের গাছ আছে কলার গাছ আছে আকাশ আছে ।

বুনিয়াদপুর স্টেশন দেখতে পাচ্ছি লোহার লাল গেট দেখতে পাচ্ছি ট্রেন দেখতে পাচ্ছি মানুষ দেখতে পাচ্ছি পাশে--